এখানে দেখা যাচ্ছে একটা ট্রে-- চার্চ। চার্চ এ এখানে সব মোমবাতি জ্বলছে অনেক মানুষজন--

একটা ঘরের মধ্যে। ঘরের দেয়ালের রংটা লাল রঙের। আলো চলছে একটা টেবিল আছে। পেছনে টেবিল আছে একটা চেয়ার আছে।

এখানে একজন ছেলে সেলফি তুলছে উম হুম তার চুল গুলো উস্কো খুস্কো ঘেমো মুখ জিম করতে করতে হাতে ফোন নিয়ে সেলফি তুলছে পেছনে প্রচুর জিম - এর জিনিসপত্র রয়েছে উম

উম কারো গায়ে আবার জাতীয় পতাকা রয়েছে সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।

অফিস -এর ছবি অফিস -এর বাইরে পতাকা উত্তোলন হবে আহ সুন্দর করে সাজানো হচ্ছে পতাকা তোলার আগের মুহূর্তের ছবি এটা।